লিনাক্স অপারেটিং সিস্টেমের এই কথ্য টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালেটিতে আমরা কিছু মৌলিক র্নিদেশাবলী শিখব
আমি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করছি
আমি ধরে নিচ্ছি যে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে শুরু করতে হয় ত়া জানেন
আপনি চাইলে সেই সংক্রান্ত টিউটোরিয়াল টি wwwspoken tutorialorg ওএবসাইট এ দেখতে পারেন
এই টিউটোরিয়ালেটিতে আমরা কমান্ড এবং কমান্ড ইন্টারপ্রেটের সম্পর্কে শিখব
তারপর আমরা শিখব কিভাবে মান কমান্ড এর দ্বারা লিনাক্সে সাহায্য পাওয়া যেতে পারে
এখন প্রথম প্রশ্ন হল কমান্ড আসলে কি160
সরল ভাষায় লিনাক্স কমান্ড হল এমন কিছু শব্দগুচ্ছ যা দিয়ে কোনো ক্রিয়া বা অ্যাকশন হয়
খুব কম লিনাক্স কমান্ডই দৈর্ঘ্যে চার অক্ষরের চেয়ে বেশি হয়
উদাহরণস্বরূপ এলএস ভো পিএস ইত্যাদি
কমান্ড গুলি লাওয়ার কেস বা ছোটো হাতের অক্ষরে লেখা হয় এবং সেগুলি কেস সেনসিটিভ হয়
চলুন একটি উদাহরন দেখি
অ্যাপ্লিকেশন gt অ্যাক্সেসরিজ
তারপর অপশন গুলি থেকে টার্মিনাল ক্লিক করলাম
আমরা এখন প্রম্পট দেখতে পাচ্ছি এবং তার পাশে একটি কার্সর দপদপ করছে
এই প্রম্পট এই আমরা কমান্ড টাইপ করবো
ভো টাইপ করে এন্টার প্রেস করুন
এখন এই সিস্টেম এ যারা লগ আইএন করে আছে তাদের নাম দেখা যাচ্ছে
আমরা প্রকৃতপক্ষে একটি কমান্ড ভো রান করেছি যার দ্বারা সিস্টেম এ কারা লগ আইএন করে আছে ত়া দেখা যায়
কিন্তু কে এই command গুলিকে যেগুলি আসলে কএকটি অক্ষরের থেকে বেশি কিছু নয় সেগুলিকে ক্রিয়াত়ে রূপান্তর করছে
এ0ইটি কমান্ড Interpreter এর কাজ
এটিকে শেল বলা হয়
000253 000201 শেল বলতে এমন একটি প্রোগ্রাম কে বোঝায় আমাদের এবং লিনাক্স সিস্টেম এর মধ্যে সাধারণ ক্ষেত্র হিসাবে কাজ করে
এটি আমাদের দ্বারা লেখা কমান্ড অপারেটিং সিস্টেম এ এক্সিকিউট করত়ে বা চালাতে সাহায্য করে
লিনাক্স এ একাধিক আলাদা শেল ইনস্টল করা যায় যাতে আপনি আপনার পছন্দমত shell টি ব্যবহার করতে পারেন
লিনাক্স এ সাধারনতঃ বাশ বা গ্নু bourne আগেইন শেল সেল binsh হিসাবে ইনস্টল করা থাকে
এই টিউটোরিয়ালটিতে আমরা যে কমান্ড গুলি শিখব সেগুলি জেনেরিক অর্থাৎ বেশিরভাগ লিনাক্স shell এই সামান্য কিছু পরিবর্তন করে এই কমান্ড গুলি রান করা যায়
আমরা এই টিউটোরিয়াল কমান্ড রান করার জন্য বাশ শেল ব্যবহার করব
000344 000251 কারণ বাশ সর্বাপেক্ষা জনপ্রিয় শেল এবং প্রায় সমস্ত ইউনিক্স সিস্টেম এ ব্যবহার করা যায়
অন্যান্য শেল এর মধ্যে আছে বোর্ন শেল যেটি মূল ইউনিক্স শেল C শেল এবং কর্ন শেল আমরা কোন শেল ব্যবহার করছি তা দেখার জন্য টার্মিনাল উইন্ডোতে যান
কমান্ড প্রম্পট এ লিখুন এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে শেল
এন্টার টিপুন
সাধারণতঃ binbash বা বাশ শেল আউটপুট হিসাবে দেখা যায়
আমরা চাইলে অন্য শেল এও কাজ করতে পারি
সেই পদ্ধতি আরো অ্যাডভান্সড টিউটোরিয়ালে আলোচনা করা হবে
প্রকৃতপক্ষে কমান্ড গুলি হল ফাইল যাতে প্রোগ্রাম থাকে প্রোগ্রাম গুলি প্রায়শই C language ই লেখা হয়
এই ফাইলগুলি ডিরেক্টরীতে থাকে
একটি কমান্ড কোথায় আছে ত়া দেখার জন্য আমরা টাইপ কমান্ড ব্যবহার করতে পারি
কমান্ডে প্রম্পট এ লিখুন টাইপ স্পেস পিএস
এন্টার টিপুন
দেখা যাচ্ছে যে পিএস হল প্রকৃতপক্ষে একটি ফাইল যা bin ডিরেক্টরীতে থাকে
যখন আমরা কমান্ড প্রম্পট এ কমান্ড এন্টার করি শেল কিছু নির্দিষ্ট ডিরেক্টরীতে অনুরূপ নামের ফাইলটি অনুসন্ধান করে
যদি ফাইল টি খুঁজে পাওয়া যায় তাহলে সেই সংশ্লিষ্ট ফাইল এর প্রোগ্রাম রান করে অন্যথায় একটি কমান্ড নট ফাউন্ড এরর দেখা যায়
কোন কোন ডিরেক্টরী ত়ে কমান্ডটি অনুসন্ধান করা হবে ত়া পাথ ভেরিয়েবল দ্বারা বোঝা যায়
আমরা এটি একটু পরেই দেখব
এখন যদি আমরা সেই ডিরেক্টরী গুলির তালিকা দেখতে চাই তাহলে এচো স্পেস ডলার ক্যাপিটাল এ পাথ কমান্ড টি লিখুন
এন্টার টিপুন
কমান্ড এর ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করা প্রয়োজন
লিনাক্স দুই ধরনের কমান্ড আছে160 এক্সটার্নাল কমান্ড এবং ইন্টারনাল কমান্ড
এক্সটার্নাল কমান্ড গুলি আলাদা ফাইল বা প্রোগ্রাম হিসাবে থাকে
লিনাক্স এ বেশীরভাগ কমান্ড ই এই প্রকৃতির
কিন্তু কিছু কমান্ড আছে যাদের ইমপ্লিমেন্টেশন shell এর ভিতরেই লেখা থাকে এবং সেগুলি আলাদা ফাইল হিসেবে থাকে না
সেগুলি হল ইন্টারনাল কমান্ড
এচো একটি ইন্টারনাল কমান্ড
এটি নিয়ে আমরা এমরা একটু পরেই আলোচনা করবো
টার্মিনাল উইন্ডো তে যাjan
কমান্ড প্রম্পট এ লিখুন টাইপ স্পেস এচো
এন্টার টিপুন
আউটপুট থেকে দেখা যাচ্ছে এচো একটি শেল বুলেটিন
একটি ফাইল এর নাম দেওয়ার পরিবর্তে এটি দেখায় যে এচো কমান্ডের ইমপ্লিমেন্টেশন শেল এর মধ্যেই আছে
এবার অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাত কমান্ড এর কাঠামো নিয়ে আলোচনা করা যাক
কমান্ড একটি শব্দ অথবা সাদা স্পেসের দ্বারা আলাদা করা একাধিক শব্দ নিয়ে হতে পারে
দ্বিতীয ক্ষেত্রে প্রথম শব্দটি হল কমান্ডের প্রকৃত নাম এবং অন্যগুলি হল আর্গুমেন্টস
argument গুলি অপশন বা এক্সপ্রেশন অথবা ফাইল নাম হতে পারে
একটি কমান্ড বিভিন্ন অপশন এর জন্য বিভিন্ন কাজ করে থাকে
সাধারণত অপশন গুলির পূর্বে একটি বা দুটি বিয়োগ চিন্হ থাকে থাকে সেগুলিকে যথাক্রমে সংক্ষিপ্ত এবং দীর্ঘ অপশন বলে
টার্মিনাল উইন্ডো তে যান
কমান্ড লিখে তাদের আউটপুট দেখা যাক
টার্মিনাল উইন্ডো পরিস্কার করার জন্য ক্লিয়ার লিখুন
তারপর এলএস লিখে এন্টার টিপুন
আবার ক্লিয়ার লিখে এন্টার টিপুন
লেখা যাক এলএস স্পেস মাইনাস a
তারপর এন্টার টিপুন
টার্মিনাল পরিষ্কার করার জন্য আবার ক্লিয়ার লিখুন
এরপর লিখুন এলএস স্পেস মাইনাস মাইনাস এএলএল
তারপর এন্টার টিপুন
আবার টার্মিনাল পরিষ্কার করার জন্য ক্লিয়ার লিখুন
এবার লিখুন এলএস স্পেস মাইনাস d
এন্টার টিপুন
এখন এইটুকু বুঝলেই যথেষ্ট যে অপশন এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমান্ডের আচরণ এরও পরিবর্তন হয়
লিনাক্স এ অনেক কমান্ড আছে যেগুলির প্রত্যেকটির অনেকগুলি অপশন আছে
ক একটি কমান্ড কে একত্র করে একসাথে চালানো যেতে পারে
আমরা সেটি একটু পরে দেখব
কিন্তু এত কিছু আমরা মনে রাখব কিভাবে160
বাস্তবে মনে রাখার কোনো প্রয়োজন নেই
কারণ লিনাক্সে উত্কৃষ্ট অনলাইন সাহায্যের সুবিধা আছে
মান কমান্ড এর দ্বারা লিনাক্স এর প্রতিটি কমান্ডের সম্বন্ধে তথ্য জানা যায়
উদাহরণ স্বরূপ এলএস কমান্ড এর বিষয়ে জানতে হলে আপনি টার্মিনালে যান
এবার মান কমান্ড এ আর্গুমেন্ট হিসাবে এলএস লিখতে হবে
লেখা যাক মান স্পেস এলএস
এন্টার টিপলাম
এখান থেকে বেরিয়ে আসতেহলে q টিপতে হবে
মান হল সিস্টেম এর নিজস্ব তথ্যসহায়ক
সাধারণতঃ man এর আর্গুমেন্ট একটি প্রোগ্রাম উপযোগীতা বা ফাঙ্কশন হয়ে থাকে
মান সেই আর্গুমেন্ট এর সাথে সংশ্লিষ্ট তথ্য প্রদর্শন করে
কোনো সেকশন বা পরিচ্ছেদ উল্লেখ করা থাকলে মান শুধুমাত্র সেই পরিচ্ছেদ এর তথ্য অনুসন্ধান করে
সাধারনতঃ মান কমান্ড পূর্বনির্ধারিত ক্রম অনুসারে সব পরিচ্ছেদ এই অনুসন্ধান করে এবং তথ্যটি একাধিক পরিচ্ছেদ এ থাকলে এটি কেবলমাত্র প্রথম পরিচ্ছেদ এর তথ্যটি ই দেখায়
আপনি মান কমান্ড টিকে স্বয়ং মান কমান্ড এর সম্বন্ধে জানতেও ব্যবহার করতে পারেন
টার্মিনাল এ গিয়ে লিখুন মান স্পেস মান
এন্টার টিপুন
বাইরে আসতে q টিপুন
মান কমান্ডের অনেক অপশন আছে
এখানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অপশন গুলি নিয়ে আলোচনা করা যাক
কখনও এরকম হয় যে আমরা কি করতে চাই ত়া জানি কিন্তু সেটি করার জন্য সঠিক কমান্ড টি জানি না
সেইক্ষেত্রে আমরা কি করব 160
মান কমান্ড k অপশন এর সাথে ব্যবহার করলে সেটি একটি keyword এর সাথে সংশ্লিষ্ট সমস্ত কমান্ড গুলির একটি তালিকা দেয় এবং তাদের সংক্ষিপ্ত উদ্দেশ্যে জানায়
উদাহরণস্বরূপ একটি ডিরেক্টরী তৈরি করার সঠিক কমান্ড আমরা নাও জানতে পারি
সেইক্ষেত্রে কমান্ড প্রম্পট এ গিয়ে লিখতে হবে মান স্পেস মাইনাস k স্পেস ডিরেক্টরিস
এন্টার টিপুন
এখন আমরা এই সবকটি কমান্ড থেকে আমাদের প্রয়োজনীয় কমান্ড টি খুঁজে নিতে পারি
একই জিনিস এপ্রোপোস কমান্ড এর মাধ্যমে ও করা যায়
কমান্ড প্রম্পট এ লিখুন এপ্রোপোস স্পেস ডিরেক্টরিস
আউটপুট দেখতে এন্টার টিপুন
কোনো কোনো সময় আমাদের খুব অধিক বিশদ বর্ণনার প্রয়োজন থাকে না
আমাদের শুধু জানার থাকে একটি কমান্ড কি করে
সেইক্ষেত্রে আমরা ওয়াটিস কমান্ড অথবা মান f ব্যবহার করতে পারি
দুটি ই কমান্ডের এক লাইন এর বর্ণনা দেয়
কমান্ড prompt এ এটি চালিয়ে দেখা যাক
টার্মিনাল উইন্ডো পরিষ্কার করার জন্য ক্লিয়ার লিখুন
লিখুন ওয়াটিস স্পেস এলএস
এন্টার টিপুন
কিছু কমান্ড এর অনেক অপশন থাকে
আমরা কমান্ডের বিভিন্ন অপশন গুলি একটি তালিকা দেখতে চাইতে পারি
তারজন্য মাইনাস হেল্প অপশন ব্যবহার করতে হবে
কমান্ড প্রম্পট এ গিয়ে লিখুন আইএস স্পেস মাইনাস মাইনাস হেল্প
এন্টার টিপুন
আমি উপরে স্ক্রল করছি যাতে আপনারা এই তথ্যসহায়ক পৃষ্ঠার সমস্ত অপশন গুলি দেখতে পারেন
এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল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
এই বিষয় বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ আছে